এবং সেটি নীল কালার -এর কোট কাটা আছে। সেটি ফাঁকা জায়গা। কেউ খেলছে না।

দেখা যাচ্ছে একটি ক্লাব এবং কিলাবের সামনের অংশে একটি বারকোড করা আছে।

মাঠের সামনের অংশে একটি গাছ লাগানো আছে মাঠের মধ্যেখানে কিছু সংখ্যক ছেলে মেয়েরা সেখানে খেলাধুলো করছে।

দেখা যাচ্ছে একটি অফিস অফিস টির রং নীল ব্লু ।